এখানে একটি একুরিয়াম দেখা যাচ্ছে।

এখানে রয়েল এনফিল্ড বলে কিছু লেখা রয়েছে।

অফিসের দরজার বাইরে একজোড়া জুতো দেখা যাচ্ছে।

পেট্রোল পাম্পে অনেক লোক দেখা যাচ্ছে।

এটা একটি চায়ের দোকান বলে মনে হচ্ছে।

এখানে অনেক লোক দেখা যাচ্ছে।

তার পরনে রয়েছে লাল জামা কালো প্যান্ট ।

তাদের মধ্যে একজন কালো রঙের পোশাক পরে রয়েছেন।

এখানে একটি টুল দেখা যাচ্ছে।

একটি বাইকে একটি ব্যাগ ঝুলতে দেখা যাচ্ছে।

মাঠের পাশেই দুজন লোককে হাঁটতে দেখা যাচ্ছে।